আবার দেখা যাচ্ছে যে মানুষ শিক্ষিত হয়ে যে ভাবতেসে যে আমি একটা বড় পর্যায়ে চাকরি করব বা এই সেই বাংলাদেশের শিক্ষার পাশের হার বেড়ে গেসে কিন্তু মানুষ ঐভাবে শিখতে পারসে না জন্য

খুব সমস্যার সম্মুক্ষীণ হচ্ছে মাঝে মধ্যে এছাড়া শুধু পড়াশোনা করেই যাচ্ছে তারাতো বাস্তবমুখি কিছু শিখতে পারছে না এ জন্য তারা চাকরির ক্ষেত্রে গিয়ে তারা আর চাকরি পাচ্ছেনা শুধু সারাজীবন পড়েই গেসে তারা তো আর চাকরি করেনাই যে টা কি বুজবে তাদের তো একটা কাজ শুরু হইসে কাজটা তো তাদের বুজতে হবে সেটা যদি না শিখনো হয় তাহলে তো তারার সমস্যা হবে আস্তে আস্তে এদিকেই যাচ্ছে হা হা একদম ঠিক বলসেন আপনি এখন আমাদের দেশের যে অবস্থা পড়াশোনার অবস্থা একেবারেই খারাপ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 পড়াশোনা করে কোন লাভ হচ্ছেনা শুধু চাকরি বাকরি নিয়ে বাসায় বসে আছি চাকরির ক্ষেত্রে বলে করতে গেলে বলে যে লাগবে টা পাব কোথায় পড়াশোনা শেষ করে যদি চাকরিতে যায় তাহলে টা পাব কোথায় কেও চাকরিই না দেয় তাহলে টা আমাদের হবে কোথেকে হুম একদম ঠিক বলসেন এ জন্য আমাদের পড়াশোনার পাশাপাশি যে নিয়ে যে পড়ুক তাদেরকে হাতে কলমে শিখাটাই বেকার আমাদের না করতে গেলে তো আমাদের হাতে কলমে শিখাক তাহলে আমাদের জন্য ভাল হবে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

সে ক্ষেত্রে তো আমাদের সমস্যা হয়ে দাড়াবে একদম ঠিক বলসেন তো এ থেকে এখন আপনারাই করেন যে আমাদের প্রজন্মগুলাকে কিভাবে তৈরি করতে হবে বিশেষ করে টা কে বিশেষ করে আপনার ছোট ভাই বা এরকম কেও এলাকার থাকলে আমরা যেরকম ইয়ে সেই সময়গুলা পার করতেসি আমরা জানি বিষয়গুলা তাদেরকে এই বিষয়ে অবগত করতে হবে হা তাদেরকে করতে হবে যে তারা যেন কারিগরিতে পড়াশোনা করে তাহলে একটু কিছু হলেও তারা শিখতে পারবে হুম হুম বা সুন্দর কিছু শিখতে পারবে আরকি হুম তো আচ্ছা ঠিক আছে আপনার সঙ্গে অনেক কথাই হল ভাল থাকেন হুম

শ্রীনগর শহর সম্পর্কে বলতে চলেছি শ্রীনগর শ্রীনগর হলো ভারতের জম্মু ও কাশ্মীর বৃহত্তম শহর এবং গ্রীষ্মকালীন রাজধানী এটি কাশ্মীর উপত্যকায় অবস্থিত ঝিলাম নদীর তীরে সিন্ধু নদীর একটি উপনদী এবং ডাল ও অনাচার হ্রদ আনছার হ্রদ শহরটি তার প্রাকৃতিক পরিবেশ বাগান জলপ্রসত্তর এবং হম হাউসবোটের জন্য পরিচিত এটি ঐতিহ্যবাহী কাশ্মীর হস্তশিল্প যেমন কাশ্মীর শাল পশমিনা এবং কাশ্মীরি উলের তৈরী এবং শুকনো ফলের জন্যও পরিচিত এটি ভারতের একত্রিশতম সবচেয়ে ঘন জনবহুল শহর এক million এর বেশি লোকসহ ভারতের উত্তর শহরের হিমালয়ের দ্বিতীয় বৃহত্তম Metropolitan এলাকা কাঠমান্ডু নেপালের পরে নামের উৎপত্তি প্রাচীনতম নথি যেমন কলহনের রাজতরঙ্গিনী সংস্কৃতর নাম শ্রীনগরকে নির্দেশ করে যা পন্ডিতদের দ্বারা দুটি উপায় ব্যাখা করা হয়েছে একটি সূর্যনগর অর্থ সূর্যের শহর City of the সূর্য উহ এবং এছাড়াও Sea এর শহর সম্পদের হিন্দুদেবী যার অর্থ লক্ষীর শহর ইতিহাস

উনিশোউনব্বৈ সালে শ্রীনগর জম্মু কাশ্মীর এবং জম্মু কাশ্মীরের ব্রিদোহ কেন্দ্রস্থল এ হয়ে ওঠে ঘন আত্ত বিক্ষোভ এবং ধর্মঘটসহ এলাকাটি বিছিন্নতা বাধীন কার্যকলাপের একটি অত্যন্ত রাজনৈতিক কেন্দ্র হিসাবে রয়ে গেছে উহ আহ যার ফলে তাদের শেষ পর্যন্ত দেশত্যাগ করা হয় কিন্তু হিন্দুদের সংখ্যালঘু খুবই কম একটি সংখ্যা এখুনো শহরের বাস আহ আঠেরোশো একানব্বই সালের আদমশুমারি অনুসারে কাশ্মীরি হিন্দু ছিল শ্রীনগর জনসংখ্যা একুশ দশমিক নয় শতাংশ এবং দুহাজারএগারো সালে আদমশুমারি অনুসারে দুই দশমিক পঁচাত্তর শতাংশ উনিশে January ঊনিশনব্বৈ ভারতীয় বাহিনীর দ্বারা কমপক্ষে পঞ্চাশজন নিরোস্ত বিক্ষোব্ধকারী গাওকাডাল গণহত্যা এবং দুশোআশি পর্যন্ত কিছু প্রতক্ষ দর্শীর অনুমান বোমা হামলা গুলিবর্ষণ গুলিবর্ষণ এবং Curfew এর মঞ্চ তৈরী করে আহ যা ঊনিশনব্বৈ দশকের শুরুর দিকে এবং মাঝামাঝি সময়ে শ্রীনগরকে চিন্থিত করেছিল ফলস্বরূপ শহর জুড়ে বান Bunkar এবং ফাঁড়ি পাওয়া যায় গতকয়েক বছরে তাতে হ্রাস পেয়েছে যাই হোক ভারতীয় শাসনের বিরুধ্যে এখনো ঘন ঘন প্রতিবাদ হচ্ছে যেমন বাইশে August দুহাজারআট এর সমাবেশে হাজার হাজার কাশ্মীরি নাগরিক শ্রীনগরে ভারতীয় শাসনের প্রতিবাদ করেছিল পরবর্তী পতি পরবর্তী চার বছর ধরে প্রতি গ্রীষ্ম অনুরূপ বিক্ষোভে অনুসরণ করা হয় শুধুমাত্র দুহাজারদশ থেকে

দুহাজার তেরো সালের February তে আর্জল গুরুর ফাঁসি দেওয়া হয় ফাঁসি হওয়ার পর ব্যাপকভাবে নিক্ষিপ্ত হয় আহ ব্যাপকভাবে বিক্ষোভ শুরু হয় দুহাজার ছলো ষোলো সালে জঙ্গি নেতা বুরহান বুরাং এর মৃত্যুর পরে উপত্যকা ব্যাপকভাবে বিক্ষোভ এবং দুহাজারষোলো সালে কাশ্মীর অস্থিরতার সাক্ষী ছিল ভারতীয় সেনাবাহিনা সেনাবাহিনী C. R. P. F. এবং Police এর হাতে প্ৰায়ে সাতাশিজন বিক্ষোভকারী নিহত হয় আপনি কি আমাদের শ্রীনগর পর্যটন সম্পর্কে কিছু বলতে পারবেন হ্যা শ্রীনগর হলো প্রাচ্যের ভেনিস নাম পরিচিত বেশ কয়েকটি স্থানের মধ্যে একটি শহরের চারপাশে হ্রদের মধ্যে রয়েছে ডালে Lake এর House হম Houseboat এর জন্য বিখ্যাত ডাল হ্রদ এবং নিজন নিজিন হ্রদ ছাড়াও উলার হ্রদ এবং মানজবল হ্রদ উভয়েই শ্রীনগরের উত্তরে উলার হ্রদ এশিয়ান বৃহত্তম পৃথাপা মিঠাপানির হ্রদ গুলির মধ্যে একটি শ্রীনগরে কিছু মোহোগও মুঘল বাগান রয়েছে যেগুলি ভারতীয় উপমহাদেশের মোঘল সম্রাটদের রক্ষণা বেক্ষকনা করার রক্ষণা বেক্ষন করা বাগানের একটি অংশ শ্রীনগর এবং এর আশেপাশের এলাকাগুলির মধ্যে রয়েছে চশ্মাশাহিন্দ পরিমোহন নিসাদবাগ সালিমারবাগ আহ নাসিমবাগ জহল লাল নেহেরু মেহ Memorial botanical garden হল শহরের একটি Botanical garder যেটি উনিশোউনসত্তর সালে প্রতিষ্ঠিত হয়েছিল উহ ভারতের আহ ভারত সরকার এই বাগানগুলিকে বাগানগুলোকে হিসেবে মনোনীত করেছেন জম্মু ও কাশ্মীরের মুগল উদ্যান এর এর অধীনে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অন্তর্ভুক্ত স্থানগুলি আহ অস্থায়ী তালিকার অন্তর্ভুক্ত গড়েছে সের্গারি প্রাসাদের রাজ্যসরকার প্রশাসনিক ভবন রয়েছে মহারাজাদের আর একটি মন্দিরটি শহরের মাঝখানে একটি পাহাড়ের চূঁড়ায় অবস্থিত হম সরকার ও রাজনীতি সরকার শহরটি একজন Mayor এর নেতৃত্বে সে নগর Municipal corporation দ্বারা ফাসিত হয় হম বদগুম এগবাম পার্শবর্তী শ্রীনগর জেলা শ্রীনগর গান্দেরলাল আহ গান্দেরবাল জেলার সাথে সংসদীয় আসন গঠন করে Traffic শ্রীনগরে আন্তর্জাতিক বিমান বন্দর শ্রীনগর railway station একটি যাত্রীবাহী Train রাস্তা জাতীয় সড়ক ওয়ান এ এবং জাতীয় সড়ক ওয়ান ডি সহ বেশ কয়েকটি মহাসড়ক ধরা শহরটি পরিবেশিত হয় বাতাস সেকুল আলম আন্তর্জাতিক বিমান বন্দর লেহো জম্মু ও চন্ডিগড় লেহো আহ লেহো দিল্লী ও মুম্বাই নিয়মিত অভন্তরীত flight এবং মাঝেমাঝে আন্তর্জাতিক flight রয়েছে

মূল নিবন্ধ শ্রীনগরের railway station এবং শ্রীনগর metro শ্রীনগর হলো এক্শোউনিশ কিলোমিটার ও দীর্ঘ বানিহাল বারামুল্লা line এর একটি station রা october দুহাজারনয় সালে খোলা হয়েছিল এবং বারামুল্লাকে শ্রীনগর অন অনন্ত্য নাগ এবং কাজীগন্ডীর সাথে সংযুক্ত করা হয়েছে হম railway track টি নিয়মিত এগারো কিলোমিটার দীর্ঘ বামিহাল channel এর মাধ্যমে পীর পাঞ্জাল পর্ব্বত জুড়ে বামিহালের সঙ্গে সংযোক করে এবং কয়েক বছর পর ভারতীয় net ভার ভারতীয় network এর সংজুক্ত হয় একটি train channel পার হতে প্রায় ন minute ত্রিশ second সময় লাগে এটি ভারতের দীর্ঘতম rail channel দুহাজারএক সালে পঞ্চান্ন billion টাকা ব্যয় প্রস্তাবিত এই railway ব্যৱস্থা নিয়ে দুহাজারসতেরো সালের মধ্যে ভারতীয় railway network এর সাথে সংযুক্ত হয় ভারী তুষারপাতের সময়ে ও train চলে শহরে হম শহরের একটি metro ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব রয়েছে উপ না উপাসনার স্ত্রান শ্রীনগরে অনেক ধর্মীয় অভ্যারণ রয়েছে তারাযুক্ত শহরের একমাত্র গম্বুজ মসজিদ হজরতল আস্ত্রায় জামে মসজিদ শ্রীনগর কাশ্মীরের প্রাণচীনতম মসজিদের মধ্যে একটি খানকাহ-ই-মৌলা কাশ্মীরের প্রথম ইসলামিক কেন্দ্র আলী মসজিদ ঈদগাহ এলাকায়

গুরুদোয়ার চটিপাঠশাহী পাথরের মসজিদ All saints church শ্রীনগর পবিত্র পরিবার catholic church শ্রীনগর অতিরিক্ত কাঠামোর মধ্যে রয়েছে দস্তদীর সাহেব হম দস্তদীর সাহেব আসফান মাজার-ই-সোহাদা রোজাবাল আসফান শাহ হামাদানের খানকাহ পাথর ও মসজিদ পাথরের মসজিদ হামজাম মখদুমের মসজিদ জয়ন উল আবিদিনের মায়ের সমাদির কবর পীর হাজি মহম্মদ আখন মোল্লা মসজিদ বাহা উদ্দিনের সাহেবের কবরস্থান জাদিবলের সমাধি

কাশ্মীর central university national institute of technology শ্রীনগরসহ বিভিন্ন প্রধান উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের আবাসস্থল পূর্বেই regional engineering collegeREC শ্রীনগর নামে পরিচিত এরমধ্যে বেশিরভাগ ওই দেশে প্রাচীনতম এবং প্রাচীনতম প্রতিষ্ঠান গুলির মধ্যে রয়েছে কাশ্মীর বিশ্ববিদ্যালয়টি উনিসআটচল্লিশের সালের দিকে এবং যখুন national institute of প্রযুক্তি শ্রীনগর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়ে প্রতিষ্ঠিত হয়েছিল শহরটির শিক্ষা প্রতিষ্টানগুলির মধ্যে রয়েছে

দিল্লী public school শ্রীনগর Woodland House School Little Angel High School হম শ্রীনগর Green Valley শিক্ষা প্রতিষ্ঠান শ্রীনগর Medical College সরকারি Medical College শ্রীনগর এস এ S. M. H. S হাসপাতাল সের-ই-কাশ্মীর Institute of Medical Science বিখ্যাত ব্যক্তি জোয়ানা লুমেলী উনিসছেচল্লিশ-বর্তমান আগানা আহ শহীদ আলি উনিশোউনপঞ্চাস থেকে দুহাজারএক উম বখশি আব্দুল রসিদ উনিসতেইশ থেকে উনিশোসাতানব্বই শ্রীনগর ভ্রমণ কি নিরাপদ হ্যাঁ যেকারণে যেকারণেই national cry crime record অনুসারে নিশ্চিত করেছে যে জম্মু ও কাশ্মীর বিদেশি পর্যটকদের জন্য নিরাপদ জায়গা report অনুযায়ী দুহাজারসোলো দুহাজারসতেরো দুহাজারআঠেরো দুহাজারউনিশ এবং দুহাজারকুড়ি জম্মু ও কাশ্মীরের বিদেশিদের বিরুদ্ধে কোনো অপরাধের মামলা নথিভুক্ত করা হয়নি শ্রীনগর সংস্কৃতির শ্রীনগরের মহাজা জাগতিক ব্যাপি সত্ততা বিভিন্ন ধর্মী ও সাংক সাংস্কৃতিক পটভূমি লোকেদের এই কা আহ এক আকাশের নিচে বসবাস করে শ্রীনগরে আদিবাসীন্দারা হলেন কাশ্মীরি পন্ডিত যখুন শ্রীনগরে বর্তমান জনসংখ্যার অধিকাংশরাই সিয়া শ্রীনগরের আদিবাসীন বসো বাসিন্দারা হলেন কাশ্মীরি পন্ডিত যখুন শ্রীনগর বর্তমান জনসংখ্যাই অধিকাংশই সিয়া এবং সুন্নী উভয়ই কাশ্মীরি মুসলমানদের নিয়ে গঠিত শ্রীনগরের প্রধান ভাষা কি শ্রীনগরের বুরখো বুরখোর অর্থ হলো বুরঃ বুরুসাকি উর্দু এবং কাশ্মীরি যদিও বুরখা একটি বালিত কথিত প্রাথমিক ভাষা উর্দু এবং কাশ্মীরি কথা বলার সময়ে বলা হয় বলা হয় দক্ষতা এবং সামাজিক প্রেক্ষাপটের পরিপ্রেক্ষিতের ও নির্ধারিত বিভিন্ন degree র সাথে ব্যবহার করা হয় শ্রীনগরের ডাকনাম হ্রদের দেশ বিভিন্ন হ্রদের উপস্থিতির কারণে শ্রীনগরকে শ্রীনগর শহরকে হ্রদের দে হ্রদের শহর বলা হয় শ্রীনগরের বিখ্যাত খাবার শ্রীনগরের ওয়াচ ওয়ান রন্ধন প্রণালীতে প্রধান তার আমিষ খাবারের জন্য বিখ্যাত এবং রোগান জোশ এটি একটি উল্লেখযোগ্য খাবার এই মশলাদার লাল ভেড়ার তরকারি জাফরান ভাতের সাথে পরিবেশন করা হয় শ্রীনগরের বিখ্যাত খাবার রোগান জোস মধুরপোলাও মাছকান্দ মৃতদেহ রং ছ্যাঃ যাকনি ন নাদির জীফনক শ্রীনগরে পর্যটকদের কি আকর্ষণ করে কিছু শীর্ষে পর্যটন আহঃ পর্যটন আকর্ষণ করে এবং কোলোনিও হলো মোঘল Garden হরি পর্ব্বত চশ্মা-শাহী ও তার এবং পরিমোহল শ্রীনগরে বিভিন্ন তীর্থস্থান রয়েছে যা স্থানীয় এবং পর্যটকের মধ্যে বেশ জনপ্রিয় শ্রীনগরের ঐতিহ্যবাহি পোশাক কি শ্রীনগরে আমরা পুরুষদের ঐতিহ্যবাহি পোশাকী যেমন শ্যালো আহ মেয়েদের আহ আ মেয়েদের অতিব্যবহৃত পোশাক যেমন সালোয়ার চুড়িদার পাজামা সালক্যাপ ইত্যাদি পড়ে দেখতে পায়ে এবং যখন এটি হ্যা মেয়েদের এবং ছেলেদের ক্ষেত্রে আসে তারা মাথা ঢেকে রাখতেন এবং সালোয়ার কামিজ এবং ছিয়ানের মতো লম্বা পোশাক পড়তেন শ্রীনগরের ইতিহাস এবং সংস্কৃতি কি শ্রীনগর চোদ্দোশতকের থেকে চোদ্দোশতকের দিকে মৌর্য সাম্রাজ্যের দ্বারা শাসিত হয়েছিল এবং এটি সম্রাট অশোক ছিলেন যিনি কাশ্মীর উপত্যকায়ে বৌদ্ধ ধর্মের প্রবর্তন করেছিলেন এটি বিশ্বাস করা হয় খ্রিস্টীয় প্রথম শতাব্দী শতাব্দীতে এই অঞ্চলটিকে খুব সুন্দর দ্বারা নিয়ন্ত্রিত হয়েছিল আহ যারা পাকিস্তানের এবং আফগানিস্থানের তাদের দোরগো থেকে এই অঞ্চল শাসন করেছিলেন শ্রীনগরের নাচ কি কাশ্মীরি লোকনৃত্য সবার কাছে আলাদা তাৎপর্য ব্যাখ্যা করে কারো কাছে এটি ঈশ্বরের কাছে সংযোগের বিষয়ে কারোর কাছে অতীতের পর্যালোচনা করেছে এবং কারোর কাছে এদি ঐতিহা ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছে আনন্দ আনন্দ এবং আত্মবিশ্বাসের প্রকাশের একটি শিল্পোরফ ইক্কাত বাশেবাক বাসেনাকমা এবং ধুমালি হলো কাশ্মীরি লোকনৃত্যের কিছু শৈলী শ্রীনগরের বিখ্যাত কি বিকালের চা এবং banning শ্রীনগরে আর একটি অবশ্যই বিখ্যাত বিশ্ববিখ্যাত কাশ্মীরি হাওয়া কাশ্মীরি কাহোহাবা কাউয়া সুগন্দি এবং হালকা সবুজ চায়ে গুঁড়ো মশলা জাফরান এবং বাদাম flex এর ভালো তো রয়েছে ডাল থেকে শিকারত শিকারা চালানোর সময়ে আপনারা আপনি স্থানীয় Hawker দের আপনাকে গরম কাওয়াতে offer করতে পারবেন করতে পারেন আমি এতক্ষণ শ্রীনগর নিয়ে আলোচনা করছিলাম হম শ্রীনগর আমাদের প্রত্যেকেরই একটা যাওয়ার উপযুক্ত জায়গা তাজমহল সম্পর্কে আলোচনা করতে চলেছি তাজমহল কি উপহার ছয় শতাব্দীর আগে মুগল সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মমতাজকে তাজমহল উপহার দিয়ে তার ভালোবাসাকে অমর করে রেখেছিলো তাজমহল কি মসজিদ

দখল করে আছে মুসলিম উৎপত্তি সত্ত্বেও এই সাদা marble কবরস্থান ভারতের এক একটি সত্যিকারের প্রতীক হয়ে উঠেছে তাজমহলের প্রাণের উৎস তাজমহলের জলের একটি ছোটো স্রোত রয়েছে যা হটাৎ যা হটাৎ প্রভাবিত হয় নদীর কূপ আলক্ষেপ অলক্ষে চলে যায় বিশেজ্ঞদের মতে এই স্রোতটি একটি উপ থেকে এসেছে যেখানে শিবলিঙ্গে জল ধোয়া ডেলে দেওয়া হয় যেখানে মুসলিম সমাধির আগে এটি একটি হিন্দুর মন্দির ছিল তাজমহলের রং বদলায় কেন তাজমহল সাদা marble দিয়ে তৈরী যার সূর্যের আলো বা তাদের আলোর তীব্রতা অনুযায়ী রং দেখায়ে নির্মাণ ইতিহাস শাহজাহান তাজমহল সমাধি এবং মসজিদ তাজমহল সমাধি আহ তাজমহল সমাধি ও মসজিদ শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের জন্য

তাজমহলের সমাধি নির্মাণের সিদ্ধান্তের নেয় complex এর পরিকল্পনায় পরিকল্পনার জন্য সেসময়ে বিভিন্ন স্থপতিকে দায়ী করা হয়েছে যদিও মূল স্থপতি সম্ভাবত ওস্তাদ আহমদ লাহোরী ছিলেন একজন ভারতীয় বংশউদ্ভূত পারস্য জটিল পাঁচটি মূল উপাদান প্রধান প্রবেশদ্বার বাগান মসজিদ উৎ হম এবং সমাধিপি নীতি অনুসারে এ একটি ঐকবদ্ধ শর্তা হিসাবের প্রয়োগ হিসাবে কল্পনা করা হয়েছে এবং design করা হয়েছিলো

বা আঃ বত্রিশ সালের দিকে building শুরু হয় ভারত পারস্য automan সাম্রাজ্য এবং ইউরোপ থেকে কুড়িহাজারেরও বেশি শ্রমিক শ্রমিকে পায়

তেতাল্লিশ সালের মধ্যে সম্পূর্ণ হয়েছিল এবং অনন্তত ষোলোসাতচল্লিস সাল পর্যন্ত শয্যা অব্যবহৃত ছিল মঠ শয্যা হম শয্যাহত ছিল তাজমহলের ইতিহাস কি তাজমহল আগ্রার ইতিহাস এটি ষোলোবোত্রিশ খ্রিস্টাব্দে মোঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের স্বরণে শুরু করেছিলেন এবং ষোলোআটচল্লিশ খ্রিস্টাব্দে সমাপ্ত হয়েছিল মসজিদ guesthouse এবং এর দক্ষিণে প্রধান প্রবেশদ্বার বাইরের আঙিনা এবং এর এদিক যুক্ত করা হয়েছিল এরপর এবং ষোলোতিপ্পান্ন খ্রিস্টাব্দে তাজমহলের ভেতরে কি আছে তাজমহলের অভ্যন্তরে মমতাজ মহল এবং শাহজাহানকে সম্মানিত স্মৃতিসৌধটি পিচ্চা ডোরা এবং একটি marble জালি পর্দা দিয়ে সজ্জিত একটি art বাইরের কক্ষ দিয়ে ঘেরা কিন্তু মহৎ স্মৃতি স্থভগুলি শুধু দেখানোর জন্য মুলচ sarcophagus গুলি বাগান স্তরের নিচ এবং একটি শান্ত ঘরে রয়েছে তাজমহল এতো সুন্দর কেনো স্থাপত্যের বিস্ময়ে প্রকাশ করে মোঘল সম্রাট শাহজানের তার প্রিয়তমার স্ত্রী মমতাজ মহলের জন্য

তাজমহলটি ষোলোএকত্রিশ সালে শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলে স্মরণে তৈরী করেছিলেন যিনি সেই বছর ষোলোই সতেরোই জুন মারা গিয়েছিলেন এবং তাদের চোদ্দোতম সন্তান গৌহরা বেগমের জন্ম দেন এবং সমাধিটি চোদ্দ ষোলোআটচল্লিশ সালে সম্পন্ন হয়েছিলো যখন আশেপাশের ভবন এবং এবং বাগান পাঁচ বছর পরে সম্পন্ন হয়েছিলো Imperial court মমতাজ মহলের এর মমতাজ মহলের মৃত্যুর পর শাহাজান শোক নথিভুক্ত করেন সঃ তাজমহলের অনুপ্রেরণা হিসাবে ধারণ করে architecture এবং designer তাজমহলের চিত্রিত animation তাজমহল ইন্দো ইসলামিক এবং পূর্ববর্তী মোঘল স্থাপত্যের নকশা ঐতিহ্যকে অন্তর্ভুক্ত করে এবং প্রসারিত করে গুড়-ই-আমের সমরকন্দে মোঘল রাজবংশের আহ পূর্ব পুরুষ তৈমুরের সমাধি সহ সপ সহ সপো তিমুরত ত্রিমুরিত এবং মুঘল ভবনগুলি থেকে বিশেষ অনুপ্রেরণা এসেছে আহ হুমায়ুনের সমাধি যার চারবাগে উদ্যান এবং হাতবেহিত এর পরিকল্পনাকে অনুপ্রাণিত করেছিল sight ইতিমাদ-উদ-দৌলা সমাধি কখনো কখনো baby তাজ বলা হয় এবং দিল্লিতে শাহজাহানের এবং দিল্লিতে শাহজাহানের নিজস্ব জামে মসজিদ হয়েছিল যদিও পূর্ববর্তী মোঘল ভবনগুলি প্রধানত লাল বেলে পাথর দিয়ে তৈরী শাহজাহান আধা মূল্যবান পাথরের সাথে সাদা marble ব্যবহারকে উৎসাহিত করেছিল তার পৃষ্ঠপোষকথায়ে নির্মিত ভবনগুলি অন্যদিচ্ছ একটি নতুন স্তরে পৌঁছে ছিল লঃ কবর সমাধি পুরো তাজমহলের ক তাজমহল complex এর কেন্দ্রীয় কেন্দ্র এটি একটি বড়ো সাদা মালবেল কাঠামো যা একটি বর্গাকার plain fence উপর plain fence এর উপর দাঁড়িয়ে রয়েছে এবং একটি পঁচিশাম্বার building নিয়ে গঠিত একটি বড়ো গম্বুজ এবং শেষে ইবান একটি খিলানের আকৃতি আহ উম বেশির ভাগ মুঘল সমাধির মতো মূল উপাদানগুলি আদিতে ইন্দো ইসলামিক best structure হলো একটি বৃহৎ মালদ্বীপ chamber যুক্ত cute trail tampoint cone রয়েছে যা একটি অসাম্য অষ্টভুজার কার কাঠামো তৈরী যার চারটি লম্বা দিকের প্রতিটি পঞ্চান্ন meter ইউয়ানের প্রতিটি পাশ এর প্রতিটি পাশ একটি প্রসস্থ পিশপাস্ট যা খিলানযুক্ত খিলানপথ দ্বারা তৈরী করা হয়েছে যা দুটি সমান আকারে খিলানাযুক্ত আহ balcony দ্বারা সংলগ্ন পর্যন্টন তাজমহলে পর্যটকেরা তাজমহল বিপুল সংখ্যক পর্যটক আকর্ষণ করে UNESCO দুহাজারএক সালে

মোটামুটি কম entry fee এবং বিদেশিদের জন্য বেশি ব্যয়বহুল দুহাজারবাইশ সালের হিসাবে ভারতীয় নাগরিকদের জন্য সাত এবং BIMSTEC দেশের নাগরিকদের জন্য ছিল পানসচল্লিশ টাকা এবং বিদেশি পর্যটকের জি জন্য ছিল একহাজার একশোদশ টাকা October November এবং february র শীতল মাসে বেশির ভাগ পর্যটক আসছেন complex এর কাছাকাছি কোনো জানবাহল যানবাহন চলাচলের অনুমতি নেই এবং দর্শকদের আহ দর্শকদের জন্য parking এলাকা থেকে সিধা যেতে হবে বা বৈদ্যুতিক bus ধরতে হবে খাবাসপুরা উত্তর প্রাঙ্গন বর্তমানে এটি একটি নপিটুন দর্শনার্থীক কেন্দ্র হিসাবে ব্যবহারের জন্য পুনরুদ্ধার করা হয়েছে করাও হচ্ছে তাজমহল হলো ভারতের আগ্রা শহরের যমুনা নদীর দক্ষিণ তীরে অবস্থিত একটি হাতি হাতির দাঁতের সাদা marble সমাধি এটি ষোলোশোবত্রিশ সালে মোঘল সম্রাট শাহজাহানের রাজ্যতকালে ষোলোশোআঠাশ থেকে আঠান্ন সালে তার প্রিয় স্ত্রী মমতাজ মহলের সমাধির জন্য তৈরী করেছেন তৈরী করেছেন তাজমহলের পেছনে আসল কাহিনী এটি ষোলোশোএকত্রিশ সালে পঞ্চম মোঘল সম্রাট শাহজাহান তার তৃতীয় স্ত্রী সবচেয়ে প্রিয় স্ত্রী মূলত alvin মুসলিম পারস্যের রাজকন্যা মমতাজ মহলের স্মরণে নির্মাণ করেছিলেন তার তেরোতম সন্তানের জন্ম দেওয়ার পর তিনি বিদ্রোহী দমন করার অভিযান সময়ে বুহরুহানপুরে তার স্বামীর সাথে মারা যান architecture এবং design তাজমহল চিত্রিত animation ইংরাজি subtitle তাজমহল ইন্দো ইসলামিক এবং পূর্ববর্তী মোঘল স্থাপত্যের নকশার হম ঐতিহ্যকে অন্তর্ভুক্ত করে এবং প্রসারিত করে গুড়-ই-আমের সমরকন্দে মোঘল রাজবংশের পূর্ব পুরুষ তৈমুরের সমাধি সহ সপ সহ সপো তিমুরা ত্রিমুরিত এবং মোঘল ভবনগুলি থেকে বিশেষ অনুপ্রেরণা এসেছে হুমায়ুনের সমাধি যা চারবাগ উদ্যানের সাহ উদ্যান এবং হাতবহিষ্ঠ এর পরিকল্পনাকে অনুপ্রাণিত করেছিল সৈয়দ-ই-তোহমত উদ-দৌল্লার সমাপিন কখনো কখনো baby তাজ বলা হয় দিল্লিতে শাহজাহানের নিজস্ব জামে মসজিদ যদিও পূর্ববর্তী মোঘল ভবনগুলি প্রধানত লাল এবং বেলে লাল পাথর দিয়ে তৈরী শাহজাহান আধা মূল্যবান পাথরের সাথে সাদা marble ব্যবহারকে উৎসাহিত করেছিলেন তার পৃষ্ঠপোষকথায়ে নির্মিত ভবনগুলি উন্নতির একটি তৈরী নতুন স্তরে পৌঁছে ছিলেন তাজমহলের ভেতরে কি আছে তাজমহলের অভ্যন্তরে মমতাজ মহল এবং শাহজাহানের সম্মানিত স্মৃতিসৌধগুলি পিচা ডোরা অর্ধ মূহঃ অর্ধ মূল্যবান পাথর দিয়ে একটি ইনালে এবং একটি marble জালির পর্দা দিয়ে সজ্জিত একটি art

বাগান স্তরের নিচে একটি শান্ত ঘরে রয়েছে স্থাপত্যের বিস্ময়ে প্রকাশ করে মোঘল সম্রাট শাহজাহান তার প্রিয়তমার স্ত্রী মমতাজ প্রিয়তমার স্ত্রী মমতাজ মহলের জন্য চিরন্তর ভালোবাসা এটি ফার্সি ভারতীয় ইসলামিক তুর্কী এবং automan শিল্পের রূপকে একত্রিত করেছে তাজমহলটি ষোলোশোএকা একত্রিশ সালে ষোলোশোএকত্রিশ সালে শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের স্মরণে তৈরী করেছিলেন যিনি সতেরোই জুন মারা গিয়ে ছিলেন এবং তাদের চোদ্দোতম সন্তান গৌহরা বেগমের জন্ম দেয়

হ্যাঁ অঙ্কিতা, আ~ ব~ এই কথা বলব বলে একটুখানি বললাম যে তোমার কাছে কি সময় হবে? আচ্ছা, এই গান শুনছিলাম আমি একটু আগে তো ওই গান নিয়েই কথা বলব বলে বললাম, ভাবলাম একটু তোমার সাথে কথা বলি এই গান বিষয়টা নিয়ে, তোমার গান শুনতে ভাল লাগে? ওটাই বলছিলাম আমিও! গান শুনতে তো সবাই ভালোবাসে। আমার তো সবরকমের গানই শুনতে ভালোলাগে কিন্তু, একটু আস্তে ধরনের যেই গানগুলো হয়, সেগুলো আমার বেশি ভালোলাগে শুনতে আর তো~ তোমার বাংলা গান শুনতে বেশি ভালো~

আচ্ছা! হ্যাঁ, আমিও তাই তোমার সাথে এটা আ~ আমিও সহমত আমারও এইরকমই আর সবরকমের গান শুনতেই ভাল লাগে। পাঞ্জাবী গান শুনতেও ভাল লাগে। বা, এই ধরো আজকালকার দিনে তো হিন্দির সাথে অনেক গান আবার এক হয়ে গ্যাছে। যেমন, আ~ অনেক english গানের সাথে হিন্দি গান একসাথে করে ব্যবহার করা হচ্ছে বা অনেক french বা এই spanish এইসব।

মানে এই গানের যে এই জীবনটা আছে দ্যাখো! জীবন মানে গান, গান না শুনলে তো গান না শুনলে জীবনের সুর থাকছে না আর সুর তো জীবনের জন্য খুব প্রয়োজন, তাই না! আর আমার তো এটাই মনে হয় তো আমার সুর জিনিসটা। খুব ভালো লাগে। সুর শুনতেও ভালো লাগে, কোনো কথা না থাকলেও কোনো গানে সেই গানের যদি সুর ভাল হয়, আমার কিন্তু সেই সুরটাও তো শুনতে ভাল লাগে।

হ্যাঁ, এটা তুমি আহ যেটা বলেছ, এটা ঠিকই কিন্তু আমার মনে হয় যে, আগেকার দিনে যে গানগুলো ছিল সেগুলো ধরো আমাদেরও তো আমাদের জন্মেরও আগের যেই গানগুলো আছে। সেই গানগুলো নতুনভাবে ফিরে এসছে। এই যে তুমি বাংলার কথা যে বললে, রবীন্দ্রসংগীত আগে অন্যরকম ছিল। আজকালকার বাচ্ছাদের যদি তুমি হটাৎ করে এখন রবীন্দ্রসংগীত চালিয়ে শোনাও, তারা কিন্তু শুনতে অতটাও ওরা ভালবাসবে না। ঠিকাছে, কিন্তু যখন রবীন্দ্রসংগীত গানটাই অন্যরকমভাবে এখনকার দিনে আবার অন্য সুর দিয়ে হাল্কা একটুখানি আহ করে নতুনভাবে আবার যখন প্রকাশ করা হচ্ছে, তারা কিন্তু শুনছে সেই গানগুলোকেই কিন্তু সেই গান। অনেক বছর আগের গান সেটা কিন্তু ওরা এখন জানতে পারছে, তখন যখন ওরা নতুনটা শুনছে, তখন ওদেরও ইচ্ছে করছে যে না আমরা শুনে আসি তো পুরোনো দিনের ঠিক কিরকম ছিল জিনিসটা শুনতে।

তো বাংলা, হিন্দি সমস্ত এই আজকাল যত artist আছে, যত বিখ্যাত singer আছে, সবাই কিন্তু পুরোনো গানকেই আবার নতুন করে আজকালকার দিনে তুলে ধরার চেষ্টা করছে যেন আগামী প্রজন্ম। বা এখনকার দিনে যারা আছে, তারা যেন সেই পুরোনো গানগুলোকে গিয়ে আবার শোনে বা জানতে পারে যে তাদের আগেও এই গানগুলো হয়েছে, এগুলো ঠিক কতটা বিখ্যাত! সেটার কথাই বলছিলাম। হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছ যে এখনকার দিনের মানুষরা আহ এখনকার দিনে যেই বাচ্ছারা আছে, তারা কিন্তু নতুনটাকেই নিচ্ছে। লক্ষ্য করেছ কিনা আমি জানি না! আর আগেকার দিনের যেই গানগুলোর যেই ভাষাগুলো ছিল, যেই line তারা ব্যবহার করে গ্যাছে, এখনকার দিনে কিন্তু সেই line গুলোই ব্যবহার করা হয়। আর, প্রতেকটা গানে একটা আলাদাই কিন্তু। মানে একটা আলাদাই ঐতিহ্য আছে। তারা ওই গানের মাধ্যমে যেটা বুঝিয়েছে, যেই ভাষাটা তারা প্রয়োগ করেছে আহ যেই রকমভাবে তারা আহ প্রতেকটা শব্দকে ব্যবহার করেছে। সেই শব্দগুলো কিন্তু এখনকার বাচ্ছারা~ রাও শোনে। শুনে তারাও কিন্তু বলে যে, না এই ভা~ এই গানের যেই line টা আছে, সেই line টা কিন্তু খুব প্রিয় তাদের, এখনকার দিনের যেই। যারা শোনে তাদেরও কিন্তু, সেই আগেকার দিনের যেই গানের line গুলো তারা নতুনভাবে শুনছে, কিন্তু তারা কিন্তু গানের line গুলোকে ধরে রাখে আর তাদের কিন্তু সেগুলো প্রিয়। অনেকের আমি দেখেছি আজকালকার দিনে। তারা কিন্তু সেগুলোকেও প্রিয় হিসেবেই এখন নিজেরা গ্রহণ করছে। তো এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে। আর শুধু তো গানের মধ্যে বাংলা বা হিন্দি গান নয়, আহ গানের মধ্যে কত কিছু আছে আরও। যেমন কোনো মানুষ যদি অসুস্থ হয়, তো এখন কিন্তু therapy । একটা গান শুনিয়ে মানুষকে ঠিক করা বা গান শুনিয়ে মানুষের মন ঠিক করা, মন ভালো করে দেওয়া, এগুলো। কিন্তু একটা আলাদা আজকালকার দিনে প্রচলিত হয়েছে এই ব্যাপারটা। তুমি জানো কিনা জানিনা, ডাক্তারও কিন্তু মন খারাপ থাকলে বলে কে গান শুনতে, গান শুনলে কিন্তু সবার মনও ভালো হয়ে যায়। হ্যাঁ, দ্যাখো! এটা কিন্তু একটা দুর্ঘটনার কারণ। গান কিন্তু একটা দুর্ঘটনার কারণও ঘটতে পারে। এই যে যেমন ধরো, শুধু এই আহ দুর্ঘটনা রাস্তায় ঘটে এটা নয়। আজকাল সবাই কিন্তু headphone এ গান শোনে, এটা কিন্তু। সবসময়ের জন্য ভালো এটাও আমি বলব না কারণ গানও একটা আহ একটা সাধারণ একটা media তে শোনা উচিত। আজকালকার দিনের বাচ্ছারা খু~। কানে headphone দিয়ে আসে, তার একদম একদম গানটাকে যতটা জোরে শোনা যায় সম্ভব, ততটাই তারা জোরে শোনে। এটাও কিন্তু উচিত নয়। গান শোনা উচিত ঠিক আছে কিন্তু, সেটকেও। ~টুখানি দেখে রাখা উচিত যে কতটা পরিমাণে, কতটা জোরে গানটা শোনা উচিত। কতটা জোরে গান শুনলে আমাদের কানের কোনো ক্ষতি হবে না! আজকাল কিন্তু বেশি জোরে গান শোনে বলে অনেকের কিন্তু migraine এর সমস্যা হয়। বা vertigo এর সমস্যা হয় এই জোরে গান শোনার কারণে। তো এই জন্য কিন্তু ডাক্তারাও বলে গান শোনা সবারই উচিত কিন্তু, খুব জোরে গান শোনাটা উচিত নয়। headphone ব্যবহার কর তোমরা সেটা সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু। Headphone যখন কানে দিয়ে থাকছ, তখনও যেন গানের সেই আহ জোরে যেটা আছে, গানের যেন volume টা যেটা জোরটা আছে সেটা যেন একটু কম করা থাকে। তাহলে ওর যেন। ~নতে পাই যে আশেপাশের লোকজনও কি করতে চাইছে। একটু সতর্কভাবে যদি এই জিনিসগুলোকে ব্যবহার করা যায় তাহলে, আমার মনে হয় না কোনো অসুবিধা হবে বলে তাই না! হ্যাঁ হ্যাঁ, এটা যে বলেছ এটা ঠিক, এটা সত্যি, হটাৎ করে যদি গাড়ি চলতে চলতে হটাৎ করে পাশ থেকে একটা গাড়ি জোরে গান বাজাতে গাড়িতে হটাৎ করে যদি চলে যায় তাহলে, অন্য যে গাড়ি চালক আছে তার। সামান্য সেই time এ হটাৎ করে সেই সময়ে হটাৎ করে ভয় পেয়ে যাওয়া বা চমকে ওঠাটা স্বাভাবিক ব্যাপার। তখন যদি সেই মুহূর্তে কোনো আহ দুর্ঘটনা ঘটে যায়, সেইক্ষেত্রেও আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। ~আর মনে হয় যে তাদেরকে বারণ করার বা যদি তখন কেউ শোনে signal এ গাড়ি দাড়ালে যদি তারা জান~ আহ শুনতে পায় যে এই জিনিসটা কেউ করছে। ~হয় পাশের যে গাড়ি চালাচ্ছে, তার বলা উচিত যে এইটা এখন তোমরা কোরো না বা এইটা আপনার করা উচিত নয়। একটু সমাজকে একটু সমাজের পাশে দাঁড়াতে হবে, মানুষকে মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করতে হবে। তো আমার মনে হয় সেই জিনিসগুলো।